হ্যাঁ গোটাই ঘিরে দিলাম তো ভূ টাকে ঘিরে দেখলাম তা আমি আরো অন্য কিছু সবজি ফবজি লাগাতে পারি শাক ফেলতে পারি আমার বাড়িতে বুঝলি আমার বাড়িতে একটা পেয়ারা গাছ আছে আমার বাড়িতে।

তা ও ও তাতে দেখ গাছের যত্ন কিন্তু নিতে হবে দেখ যখন বাড়িটা যখন আমারদের ছিল ওই গাছটা আহ তখন তো ছোটো ছিল তখন তো অতটা যত্ন নিতাম না তবে হয়েছিল একটু একটু করে বড়ো হয়েছিল তো। আহ দিয়ে এখন ধর আমরা একটা বাড়ি ভেঙেছে যে মাটির ছিল ওই মাটি ধর চারিদিকে ভালো করে দিয়ে একদম আহ মানে জল তল দিয়ে সাড় দিয়ে একটু ভালো ভাবে দিয়েছি আহ এখন ধর বেশ ভালোই ফল দিচ্ছে মানে পেয়ারা অনেক ধরছে।

হ্যাঁ তাহলে আমি কি বলছিলাম তাহলে ওইটাই করবো যে একদিন ক তাহলে আহ দাদা ককে দাদা কে দিয়ে মামার বন্ধু তাকে তাহলে ফোন করে ডাকবো মামা কেও বলবো একদিন তাহলে আসবো দিয়ে করে সব দেখবো ঠিক আছে? ঠিক আছে বেশ তাহলে।

আসালাম ওয়ালিকুম। ওয়ালিকুম আসালাম। কেমন আছেন জুগল ভাইয়া?

আহা তো হুট করে শীতের জন্য অনেকেরই সর্দি কাশি লাগতাছে দেখতেছি উম বাচ্চাদেরও pneumonia হচ্ছে এবং হাসপাতালে কালকে গিয়েছিলাম তো দেখলাম সেখানে অনেক রুগি যারা কিনা ঠাণ্ডা জনিত কারণে অধিকাংশ রোগে আক্রান্ত হয়েছে। আসলে আমার এই সমস্যাটা প্রায় সবসময়ই শীতকালে হয়। আমার অল্প একটু ঠাণ্ডা লাগলেই ওই মানে ঐ যে তাপমাত্রা টা একটু কমে যায় তখন আমার অল্পতেই ঠাণ্ডা লাগে হাঁচি, কাশি শুরু হয়ে যায়।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 আচ্ছা তো এটা আসলে আহ কিছু বিষয়ে সতর্ক হওয়া দরকার হয়তো বা অন্যায় বা যেকোনো কারণে। তো সর্দি সারানোর জন্য কী করতেছেন আসলে? সর্দি সারানোর জন্য তো আসলে ওইরম কিছু করিনি কারন সর্দি জিনিস টা খুব আহ ই normal লাগে আমার কাছে। যে অনেকেই জিনিসটা ভাবে যে কিছু করতে নেই আমার, আমাদের Normally ওইরকম ছোটোবেলা থেকেই ওরকম ভাবে ভুগছি, যেন সর্দি হলে কিছু করার দরকার নেই। বা এইজন্যই কিছু করিনি।

তাতে সর্দি আরও ভয়ঙ্কর না হয়? যেমন আপনি চাইলে গরম পানির ভাপ নিতে পারেন। তারপর হচ্ছে তুলসী দিয়ে মধু খেতে পারেন, হ্যাঁ? তা না হলে আদা দিয়ে চা খেতে পারেন। আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে, গলায় অনেক যদি কফ হয়ে তাহলে আপনি আপনার বিছানার পাশে একটা থালায় আর গোল করে কিছুটা পেঁয়াজ কুচি করে রেখে দিতে পারেন। অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে সর্দি আসলে কিছুই করতে মনে চায়না। এই কাজগুলো এইগুলো ও করতে মনে চায়না। আসলে এই ওইজন্য ওইরকম কিছু করা হয় নাই আরকি। আর গরম পানির ভাপের কথা, তারপরে আদা দিয়ে চা, এগুলো তো মুরুব্বি দের কাছে অনেক শুনছি। বাবা মা রাও অনেক বলতো শুনছি। কিন্তু পেঁয়াজ এর ব্যাপারে তো আগে কখনো শুনিনি, আহ এটা আসলে benefit টা কি? আসলে এটার benefit টা হচ্ছে আহ আপনাকে বলি, পেঁয়াজের মাধ্যমে আমরা যে পেঁয়াজ টা মানে রাখি? আহ সেটা হচ্ছে একটা ঘরোয়া উপায়। আপনি যদি পেঁয়াজ টা কিছুটা কেটে রাখেন তাহলে পেঁয়াজের ঝাঁজ আপনি ঘুমনো সময় গ্রহন করবেন এবং পেঁয়াজ একটা প্রাকৃতিক antibiotic. যা mucus দমনে কাজ করে এবং যাবতীয় ঠাণ্ডা কাশির ব্যাকটেরিয়া দূর করে থাকে। গলা খুস্কালো সেটা পরিস্কার করতে আপনাকে সাহায্য করবে এবং ভারতে এই পদ্ধতিতে বহুল ভারত এই ভারত এই পদ্ধতিটা বহুল বহুল ভাবে ব্যাবহিত করে। তো আপনার এইভাবে আপনি জ্বর এবং ঠাণ্ডা জনিত রোগ থেকে আপনি রক্ষা পেতে পারবেন আরকি, অনেকটাই। অনেক ধন্যবাদ ভাইয়া আসলে ঠাণ্ডা এই ঠাণ্ডা হলে যে, অনেকে বলে মধু তুলসী দিয়ে মধু গরম পানির ভাপ এইগুলা তো আসলে অনেক শুনছি। কিন্তু আপনার কাছে আজকে প্রথম শুনলাম এই পেঁয়াজের ব্যাপারে। পেঁয়াজের ক~ কার্জ ক্ষমতার ব্যাপারে, অনেক ধন্যবাদ। হ্যাঁ আমারও আসলে খুব ভালো লাগছে আপনাকে একটা নতুন জিনিস জানাতে পেরে। আচ্ছা আপনি কি জানেন? যে কীভাবে একটা মানুষ তার immunity বাড়াবে? কারন আমরা দেখতেছি যে, চিনে আবার করোনার প্রকোপ কিন্তু বাড়তাছে। কারো covid হলে প্রথমে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমরা এবং আমরা দুর্বল হতে থাকি এবং ক্রমানইয়ে আমাদেরকে সেটা মৃত্যুর দিকে ঠেলে দেয়। হম হম আসলে ঠিকই বলছেন আহ যখন ঐ যে, বাংলাদেশে corona রুগি বাড়তে ছিল তো তখন আমি এই জিনিস গুলো নিয়ে ঘাটাঘাটি করছিলাম যে, corona হলে আসলে শুরুতে কী হয়?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

আহ mainly ছিল ওই জায়গাটা তে যে, আমাদের প্রথমে আমাদের আহ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা উচিৎ। কারন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে তো তখন করোনার যদি উপস্বর্গ আমাদের মধ্যে দেখাও যায় তখন করোনার যেই virus টা আছে সেটা আমাদের শরীরে খুব দ্রুত ছড়ায় যায়। ওইজন্য আমাদের উচিৎ প্রথমে রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বাড়ানো যায়? এই ব্যাপারে একটু সচেতন হওয়া।

আসলে আপনি একটু বলতে পারবেন যে, আমরা কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারি? যদিও আমিও কিছুটা জানি তাহলে আমারও আরকি জ্ঞানটা বৃদ্ধি পায় আরকি। আহ শুরুতে আমি দেখিলাম যে, আহ সব জায়গাই অনেক অনেক article, blog এ। এই জিনিস টা শুরুতেই আহ mention করা হয় যে, immunity মানে রোগ পতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে আমাদেরকে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

আহ আমরা যদি প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ minute ব্যায়াম করি আসলে আমাদের পেশি এগুলো অনেক শক্ত হবে। তার ওপরে আমাদের ওই রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বৃদ্ধি পাবে। কিন্তু মানুষ তো আসলে এতো লম্বা সময় ব্যাম করে না। ত্রিশ চল্লিশ minute আসলে সকালবেলা ঘুম থেকে উঠতে ওইরকম ভালো লাগেনা আরকি। আমরা সব সাধারনত ঘুম থেকেই উঠি সকাল দশটা থেকে এগারোটা বাজে। তো এটা আসলে খুবই দুঃখ জনক আমাদের আসলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠা দরকার। আর যদি আমরা সকাল সকাল ঘুম থেকে উঠি? তাহলেই কিন্তু আমরা সেই সময়টা পে~ পেয়ে যাই। হম হম কিন্তু আসলে একটা জিনিস করা যায়, যদি আমরা ত্রিশ থেকে চল্লিশ minute ব্যাম করতে নাও পারি আমরা সকালে কিছুটা সময় ধরেন আহ দশ minute বা পনেরো minute আমাদের উচিৎ।

আসলে এই হরমোন টার নাম কী?

তো আমরা যখন ব্যায়াম করি তো এই হরমোন তো আমাদের release হয়। তারপর এছাড়াও আমাদের heart beat বেড়ে যায় তো heart beat যখন আমাদের বেড়ে যায় তো আমাদের শরীরে আমাদের রক্ত সঞ্চালন টা খুব সুন্দর ভাবে হয় এবং আহ যেটা তে কোনো জড়তা।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

এছাড়াও যখন আমরা হাঁপিয়ে যাই আহ বা শ্বাস গ্রহন করি তখন আমরা খুব লম্বা শ্বাস নেই। কারন সচরাচর আপনি দেখবেনই যে, আমরা যখন ব্যায়াম করি তখন আমাদের একটু গভীর শ্বাস নিতে হয়। তো এই গভীর শ্বাস নেওয়ার ফলে কিন্তু আমাদের শরীরের রোগ পতিরোধ মানে আমরা oxygen নিতে পারি। তারপর

হম হম হম Oxygen গ্রহন করলে oxygen টা আমাদের শরীরে সারা মানে অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যায় আর oxygen আমাদের যদি পাকস্থলি তে যায় তখন আমাদের ওই হজম পক্রিয়া টা একটু বৃদ্ধি পায় বা একটু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 তবে অনেকে দেখতে পারবেন যে, সেই সময় টাও বের করতে পারেন না ।তারা আসলে আবার অনেকে দেখবেন যে, শীতে সবাই শীতে তো আর সবাই বেরোতে চায় না। তো তখন কীভাবে তারা তাদের রোগ পতিরোধ ক্ষমতা টা বাড়াতে?

আহ সুন্দর প্রশ্ন। আসলে যদি কেউ বাইরে ব্যায়াম করতে না চায়? তো সে চাইলে ঘরে বসেও অনেকে অনেক ব্যায়াম করে যেমন অনেকে যোগ ব্যায়াম ও করে। যোগ ব্যাম এর ফলে যোগ ব্যায়াম এর ফলে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমরা বিভিন্ন posture এ যাই তো সেভাবে আসলে আমাদের পেশি গুলোও আহ

মানে এই yoga yoga বা যোগ ব্যায়াম যেটা বলেন না কেন? এটার মাধ্যমে মানে mental মানে মানসিক একটা একধরণের শান্তির সৃষ্টি হয় কিন্তু।

আচ্ছা এই yoga বা যোগ ব্যায়াম আর meditation টা কী? একই ইয়ে মানে একই জিনিসের মধ্যে সম্পৃক্ত বা এরকম কিছু নাকি? না আসলে যোগ ব্যায়াম আর ওই meditation জিনিস টা এক না। meditation কে আসলে অনেকে ধ্যান ও বলে। যেমন অনেকটা হিন্দু রীতি তে আমি দেখছি যে, তারা এই জিনিস টা খুব বেশি তো এই yoga meditation টা হচ্ছে yoga র ই একটা অংশ আরকি অনেকে yoga র পর মানে যোগ ব্যায়াম এরপর, একটু meditation করে নেয়।

যাতে খুব সুন্দর ভাবে শ্বাস প্রশ্বাস টা যাতে শরীরের সব জায়গায় চলাচল করে এবং দিনের শুরু টা যাতে খুব সুন্দর ভাবে কাটে। এজন্য তারা দিনের শুরুতে আহ একটু meditation করে নেয় আরকি। আর আপনি যদি পর্যাপ্ত পানি পান করতে বলেন, তাহলে সেক্ষেত্রে কতো টুকু আসলে পানি পান করা উচিৎ? আমরা কিন্তু সচরাচর দেখা যায় যে, আহ আমাদের দুপুরের খাওয়ার যে আমরা খাই বা রাত্রের খাওয়ার যে খাই, আমরা কিন্তু সেটা ছাড়া সেই সময় টা ছাড়া পানি কিন্তু কমই খাই। তো সেক্ষেত্রে প্রতি ঘণ্টায় বা আধা লিটার করে খেলে কি সেটা পর্যাপ্ত? না আসলে পানি খাওয়ার একটা নিয়ম আছে। আর পানির কথা তো বলতে আমি ভুলেই গেছি। পানি খাওয়ার ওপরেও কিন্তু আমাদের শরীরের রোগ পতিরোধ ক্ষমতা নির্ভর করে। কারন আমরা যদি পানি ঠিক মতো না খাই, আমাদের খাওয়ার গুলো ঠিক মতো হজম হবে না।

তো তার কারনে পর্যাপ্ত পানিও পান করা উচিৎ। তো আসলে আমি একটা আহ আসলে আমি ওই একটা academic research এ দেখছিলাম মানুষের যে, পুরুষের দৈনিক প্রায় চার লিটার খাওয়া উচিত এবং নারীদের প্রায় তিন লিটার পানি খাওয়া উচিৎ। আসলে তবে আমি মনে করি যে আমরা সাধারণত এই কয়েক লিটার পানিও মনে হয় আমরা সারা দিনেও খাই না। হম হম হম আমরা মাঝে মাঝে এরকম পানি খাওয়া হয়না আসলে। যার কারনে আমাদের শরীরে পানির শূন্যতা দেখা যায়। এবং আপাত দৃষ্টি তে আমরা সেই কারনে হয়তো বা অনেক সময় রোগ আক্রান্ত হয়ে পড়ি তাইনা? যেমন আমাদের বরাবরত অনেক রোগ হতে পারে, যেমন kidney তে আহ kidney র বিভিন্ন সমস্যা হতে পারে। পরে দেখা যায় যে kidney র সমস্যা দেখা দিয়েছে but আপনি পানি খেতে পারছেন না সেই পরিমান টুকু। তো আগের থেকেই আসলে এই ধরনের বিষয় প্রতি~ প্রতিরোধ ব্যাবস্থা টা করে তোলা দরকার। তাই না?

তো আর কী কী করা যেতে পারে বলে আপনার মনে করেন?

জি অবশ্যই। যেমন আমরা চাইলে বাইরে ঘুরতে যেতে পারি কিন্তু,

হম খাদ্য তালিকার পরে আপনি যদি নিজের মানসিক চাপ যেমন আমাদের আহ প্রায় আমরা আমাদের নিজস্ব কাজে বা আমাদের ব্যস্ততার জন্য আমরা অনেকটা আহ

Feel করি। তো যখন আমাদের কাজের চাপে আমরা খুব বেশি আহ দুশ্চিন্তা বা চাপে থাকি তখন আমাদের উচিৎ আসলে বাইরে ঘুরতে বের হওয়া। তো যদি আমরা নতুন পরিবেশে যাই তাহলে আমাদের মন ও ভালো থাকে এবং আপনি জানলেও অবাক হবেন যে, আমরা যদি নতুন পরিবেশে ঘুরতে যাই তাহলে আমাদের রক্ত চাপ টাও কিছুটা নিয়ন্ত্রনে থাকে। তো একই

এছাড়াও ঘুরতে যাওয়া ছাড়াও আমরা অনেক এছাড়াও বাইরের অন্যান্য activity

জি জি যেমন এটার মাধ্যমে অনেক অনেক খানি মানুষিক শান্তি পাওয়া যায়। শারীরিক ভাবে শারীরিক ভাবে তো আমরা ব্যায়াম করার মাধ্যমে শান্তি লাভ

সব বই পড়ার মাধ্যমে মানসিক শান্তি টাও যেমন লাভ করা যায়, তেমন আমাদের গ্যান টাও কিন্তু বৃদ্ধি হচ্ছে। তো সার্বিকভাবে আমাদের স্বাস্থ্যেরও কিন্তু কিছুটা উন্নতি হয়, তাইনা? আর, আর একটা জিনিস কি? যে যখন আমরা মানসিক ভাবে খুব শান্ত থাকি বা আমাদের মানসিক চাপ টা খুব কম থাকে তখন আমাদের যে শারীরিক স্বাস্থ্যাটা ওটাও খুব তাড়াতাড়ি improve করে। আমাদের ওই শারীরিক অসুস্থ টাও খুব কম হয়। আসলে জুগল ভাই আপনার সাথে আসলে আজকে কথা বলে অনেক কিছু জানতে পারলাম। তো আহ আপনি আপনার শরীরের প্রতি খেয়াল রাখবেন। পারলে একটা ভালো চিকিৎসক দেখাতে পারেন। যদি আপনার সময় হয়ে থাকে আরকি? নাহলে বাসায় অবস্থান নিন। সুস্থ ভাবে জীবন জাপন করুন। আর আপনার একটা আপনি যাতে সুন্দর ভাবে জীবন জাপন করতে পারেন সেই কামনা করছি, আচ্ছা ভাই। আচ্ছা আপনার সাথেও কথা বলে অনেক ভালো লাগলো।

আল্লা হাফিস। আনন্দবাজারের পত্রিকা বীরভূম বিবাদের জেলার আন্তরিক আভার বার বার দ্বিতীয় অঙ্কের আঘাতে গুরুতর গুরুতর জখম হয়েছিল এক মহিলা জেলার

অভিযোগ জানা পায় না জমা পড়েনি এইবার হাসপাতালে জায়গা রাস্তা করে ভক্তি জেলার জোর করে সেই জায়গায় বন্ধ করে চেষ্টা করেছিল এদের একজন কথা যেখানে আশ্রম তৈরির জন্যে আগে জমা দিন দিয়া দেওয়া হতো সেখানে এখন সাধু জায়গা দখল করাতে গুরু গুরু হওয়ার খারাপ লাগছে আর সেরকম কমেটির সভাপতি পরিতোষ চক্রবর্তীর দাবি আমরা সাধ্যের পাশে আসছি কখনো ভাবে জায়গায় জবর দখল করতে দেওয়া দেবে না জবরদস্তি জগৎ দখল করতে দেবে না বহু বছর ধরে বহু বছর ধরে সাধু তন্ত্র, এই আশ্রমে বসবাস করেছিল এক ব্যক্তি নেওয়া হবে রামপুরহাট বাঁধা পেয়ে উচ্ছেদ অস্থায়ী দোকান দোকানদারের উচ্ছেদ করতে গিয়ে ধরা পড়ে গেছে উপচে পড়তে গিয়ে বাঁধা তেল মল বৃহস্পতিবার সকালে, রামপুরহাট কটক দুয়ার, কটক দুয়ার এক~একলাকার এ ওই দোকানের উচ্ছেদ করতে যান রেল কর্তব্যে ফল এবং এর সঙ্গে নিয়ে এই উচ্ছেদ অভিযানে ছিল ছিল, রেলে, বিভিন্ন আলোর মতো নরফত কিন্তু দোকানের এই তৃণমূল ওহ তৃণমূল ফুটপাতে সংগঠনের বাধা রেল পছন্দের কর্মসূচি থেকে বিরত থাকে এই দিকে রইলো আধেকারেরা রেল পুলিশকে সঙ্গে নিয়ে রামপুরহাট রামপুরহাট অটো দোকান অটো উৎপাত একটি দোকানে চালা ঘর ভাঙতে শুরু শুরু করলো দোকানদারের আধিকারিকদের বোঝানোর চেষ্টা করলো কিন্তু রেলের আধিকারিকরা তাদের কথা কান্না দিয়ে দোকানে প্রায় ভাঙার জন্যে এগিয়ে যান সেই সময় সমস্ত দোকানরা দোকানদাররা রেল গেট যাওয়ার পথে বসে পরল খানেক পথ অবরোধ চলার পরে রেলের অধিকারীরা একলা থেকে চলে যান ঘটনা খানেক পথ অবরোধ পথ আধুনিক কারীরা চলে যান

এখন আমরা কোথায় যাবো? এই দিন দোকানদারের পথ অবরোধ সামিল হন রামপুরহাট পৌরসভার তেরো নভেম্বর কোরানদের তৃণমূল কাউলসিল বেড়ি মন্ডলের অবসানে বিষয়ে কৃষ্ণ মন্ডল তৃণমূল প্রভাতী রামপুরহাটের পুত্র ব্যবসায়ী সমষ্টির সংগঠনের সভাপতির অবস্থান হোসেন বললেন সুরজিৎ বস্ত্রের রেলের উচ্ছেদ উচ্ছেদ বিরুদ্ধ দোকানদারের আনন্দের জলে প্রভাতী রামপুরহাট ক্ষুদ্র ব্যবসায়ী সংগঠন শাহাজাদা সাহাজাদা হেসেন কুলি বললেন রামপুরহাট শহরে বেশিরভাগ ফুটপাত ব্যবসায়ী রেলের জায়গায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসেন এর আগে প্রায় ছ সাত বার রেল উচ্ছেদ করে এসেছিল প্রাণী এই বার জয়দেব, জয়দেব সভাপতির জায়গায় দল~দখলের চেষ্টার অভিযোগ উঠলো এই প্রতিবাদে বৃহস্পতিবার ইলামবাজার ভূমি ও ভূমির সংখ্যার গিয়ে লিখিত অভিযোগ করে অভিযোগ করলে এলাকার সাধু সন্ধ্যার তদন্ত করে ব্যবসায়ী নেওয়ার দেখছেন ভূমি ও ভূমির সং জমির দখলের অভিযোগ জেলার নতুন নয় কখনো জাল দিয়ে বানিয়ে জমি বিক্রি করে বিক্রি করে দেওয়ার কখনো জমির দখলে চেষ্টার বহু অভিযোগ উঠেছে কিন্তু দুদিন আগে দিন আগে বাউলের জমি জবরদখল, জবরদখল অভিযোগ উঠেছিল জমির জমির এ বারেও সে এলাম বাজারের এলাম বাজারের সাধু সন্ত জায়গায় উম দখল খল চেষ্টার অভিযোগ উঠলো স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইলামবাজারের জমাতের জয়দেব মৌজার অন্তর্গত জয়দেব

তার পাশে সাধু শান্তদের দ্বাদশান্তদের আশ্রমের জায়গায় রয়েছে প্রতি বছর জয়দেব মেলার সময় ওই ওই জায়গায় অবস্থা ছাউনি করে ভক্তদের জোর করে সেই জায়গায় দখলের চেষ্টা থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় কিন্তু দিন দিন হলো এই জায়গায় এক ব্যক্তি জোর করে জোর করে গিয়ে ঘিরে ফেলার চেষ্টা করেছেন বলেই অভিযোগ বৃহস্পতিবার আশ্রমের সাধু বাজার ভূমি ও ভূমির সংখ্যার দরপরতের সেখানে লিখত আকার পুরীর বিষয়টি জানার আশ্রমের মধুসূদন মধুসূদন মাহাতের সমস্ত

জোর করে সেই জায়গা দখল চেষ্টা করেছে এদের এক জনের কথা যেখানে আশ্রম তৈরির জন্য আগে জমি দেওয়া হতো সেখানে তখন সাধুর সন্ত্রদের জায়গা দখল হতে শুরু হওয়ার ব্যাপার খারাপ লাগছে আশ্রম কমিটির সভাপতি পরিশ পরিতোষ চক্রবর্তীর দাদি আমরা সাধুদের পাশে আছি কখনো কোনো ভাবে জায়গা জবর দখল করতে দেব না এলাম এলাম বাজারের ভূমি ও ভূমির সংকট আধুনিক মিলন কুমার

এবার এই জায়গায় থাকার দোকানপাট, বাড়িঘর ভেঙ্গে ফেলার সময় বেঁধে দিল পুরসভা দিন দুয়েক আগে দিন দুয়েক আগে পুরুষ সবার পক্ষে থাকে মৌখিক ভাবে দল জনের মধ্যে এ একলা ফাঁকা ঘরে ফাঁকা করে দিয়ে বলা হয়েছে সেই কাজ গুরু শুরু হয়ে গিয়ে বললেন জানা গিয়েছে পুরসভার সূত্রে জানা গেছে আটজন বাজারের অ্যা~এলাকায় রেলের লাইনের উপর দিয়ে উড়াল পথে তৈরি জন্যে

টাকাও পেয়েছেন এই বাসিন্দারা কিন্তু তার ওপর ওই জায়গায় কিছু মানুষ বসবাস করছে সেই কারণে এই বার পৌরসভার পক্ষে ও ওই জায়গায় খালি করার সময় বেঁধে দেওয়া হল কেষ্ট কক্ষের দাগে শিউরির শহরের উন্নয়নের জন্যে এই উড়ান পথ আন্তরিক প্রয়োজনের ব্যবস্থা, রাস্তায় রেল লাইন, থামার, যন যানজটে রোজ নাকাল হতে হয় তার উপর পথের তৈরি তাবি দীর্ঘদিনের উড়ালপথ হয়ে গেল শহরে যান জট যানজট অনেকটা কমে যাবে বলেও আশা পৌরসভার

বাসিন্দা একেবারেই নিজেদের পৌরসভার এবং জেলার প্রশাসনেও সংক্ষিপ্ত শব্দ রইছে রিসাইকেল নিয়ে সময় হয়েছে লোক সভার পরেও রেলের পক্ষে থেকে তারপর দোকানে শুরু হয় পুরসভার ও দূরত্ব দখল মুক্ত করতে সময় বেঁধে দিল করতে পক্ষে জানাচ্ছেন এলাকায় ফাঁকা হয়ে গেলে তারা রেলকে ফের দূরত্ব কাজ শেষ করার দাবি জানাবে প্রধান প্রাণ করা বললে এই এলাকার বাসিন্দারা নিজেরাই সব ভেঙে দিচ্ছেন আমরা কেবল মৌখিকভাবে ওদের বলেছি যাতে রেলের কাজ আরো দূরত্ব গতিতে করা সময় হয়

ব্যবহারের অভিযোগ অব~অবরোধ হলো যাত্রার তিতানগড়, রাস্তার পুর গ্রাম বৃহস্পতিবার সকালে এই অবরোধ ছিলো কয়েকটি গ্রামে কয়েকশ বাসিন্দার ঘটনাকে অবরোধ খেয়ে পঞ্চম পঞ্চমের প্রধান পুলিশের পঞ্চায়েতের প্রধান পুলিশের